এই ছবিতো দেখা যাচ্ছে যে এটা কোন একটা হোটেল বা রেস্টুরেন্ট হতে পারে।

এখানে অনেকগুলো চেয়ার ও টেবিল রাখা হয়েছে একজন লোক বসে রয়েছে একজন লোক কাজ করছে।

ফাস্ট ফুড সেন্টারের ছবি যেখানে লেখা রয়েছে সাধনা ফাস্ট ফুড ।

লোক দেখা যাচ্ছে লোক যাতায়াত করছে।

হার্ডওয়ারের দোকান যেটার সামনে একটি অটো দাঁড়িয়ে রয়েছে আর একজন লোক পেছনে দাঁড়িয়ে রয়েছে।

এটা একটা সেনিরারি যেমন ফাইভ পাইপ টাইপ পাওয়া যায় এখানে।

এই ছবিটা কোনো একটি আই_টি_আই কলেজ আই_টি_আই ইনস্টিটিউটের ছবি।

উম রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের ছবি যেটা বিশাল করে অবস্থিত সিপাহী জেলার ডিস্ট্রিকে পরে।

যে এটা হলো ব্লাড সেন্টার ।

যে সাব ডিভিশনাল যে হসপিটাল রয়েছে সে হসপিটালের ছবি।

এটা হলো কোনো একটা বই খাতার দোকান।

যেখানে বিভিন্ন ধরনের ফোটো ফ্রেম ।

এ_টি_এম এক্সিস ব্যাঙ্কের এ_টি_এম ।

বা যে কোন একটা রেস্টুরেন্ট বা হোটেল হতো হোটেল না রেস্টুরেন্ট হতে পারে।

এই ছবিটায় যা দেখছি আমি--

এটা কোন একটা অফিস অফিসের একজন মহিলা একজন--

আরেকটি সাইডে একটা গেটে দুজন লোক--

যেখানে অনেকগুলো বাঁশ ও বেত দিয়ে বানানো।

এটা কোনো একটা দোকানের ছবি।

মানুষে পিকনিক করতে যাচ্ছে ওই জায়গায়।

এটা কোনো একটা সেলুন সেলুনের ছবি।